আসলাম ওয়ালেকুম সুজানা কেমন আছো আপনি? ওয়ালাইকুম আসলাম আলহামদুলিল্লাহ আমি তো বরাবরের মতো ভালোই আছি

হ্যাঁ আলহামদুল্লাহ আমিও ভালো আছি আমার খবর ভালো তো আমি যে বিষয় জানতে চা ছিলাম বিষয়টি বর্তমানে আপনি কোথায় আহ পড়াশোনা করতেছেন এই বিষয়টি যদি বলতেন আহ মোমিনুল আপনার হতো বা মনে নেই আমি সিটি university তে পড়ছি BSC কে finance নিয়ে আমি আসল আপনা সব তে জানতে চাচ্ছি হ্যাঁ ধন্যবাদ আপনা কে হ্যা আমি আহ পড়াশোনা শেষ করছি কুরসেপর্যদীপ university থেকে diploma in engineering শেষ করছি এবং ঢাকার হচ্ছে এ একটা american international university থেকে আমি আহ BSC Engineering শেষ করছি electrical and electronic engineer উপরে তো বর্তমানে আহ চাকরি বাকরি নিয়ে ভাবছি আর হচ্ছে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আহ আমার কাছে মনে হয়ে গত দশ বছর থেকে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থাটা অনেক উন্নত তো আমিও আপনার কাছে কিছু জানতে চা ছিলাম যে বিষয় আপনার কি মনে হয়ে যে শিক্ষাব্যবস্থা এখন কেমন জি আমি আপনাকে শুনতে পাচ্ছি হ্যা তুলনামুলক ভাবে বলে গেলে আগের তুলনায় গত দশ বছর তুলনা বর্তমানে শিক্ষাব্যবস্থা অনেক তা এগিয়ে আছে এর পুরোপুরি অবদান আমি বাংলাদেশ সরকার কে দেব আপনার ঠিক মনে আছে কি না আমি জানি না আহ আমাদের বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠিত হয় কিন্তু উনিশশো বাহাত্তর সালে চার November তখন থেকে একদম বাদথক মূল্য ভাবে কিন্তু আহ একদম class one থেকে বা হচ্ছে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী প্রজন্ত কিন্তু প্রত্যেকটা নাগরিক কে শিক্ষা নিশ্চিত করেছে সরকার যেটা হয়েছে এটা হয়েছে বার্ধুটা মূলক

আহ আপনি হতো বা খেয়াল করেছেন যে আগে যেটা হতো বা সহ্য বাঁচা মেয়ে বাঁচা গুলু রয়েছে বা হয়েছে মহিলা যারা রয়েছে তা দেড় কিন্তু শিক্ষা ব্যাবস্তা নিশ্চিত করা হতো না কারণ কি যারা তা দের বাসা বাইরের যাওয়ার তা তা দের জন্য সেফ মনে করতো না পরিবারে লোগ জনরা সেই জাইয়েগা থেকে আমার মনে হয়ে যে আহ আস্তে আস্তে যুগ পাল্টিয়ে যুগ সাথে আসে ধারণা পাল্টিয়েছে এবং হচ্ছে আহ আপনার আহ মনে আছে কি না আপনি খেয়াল ককরেছে কি না আহ recently হচ্ছে একটি পরিশাকে দেখা গিয়েছে বাংলাদেশে কিন্তু পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি আর সব থেকে আহ বেশি আহ edu educated হচ্ছে মহিলা রা পুরুষের তুলনায়

হ্যাঁ সঠিক কথা বলেছেন। আসলে আহ যেটা আপনি বললেন আহ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি তবে আমার কাছে আহ মনে হয়েছে গত দুই বছর আসলে শিক্ষা বেবস্থা একটু আহ নিম্নপর্যজায়গেসে বিশেষ করে শিক্ষাটি দের উদ্দেশে আমি বিষয় তা বলতে চি কারণ কারোনার জন্য হয়েতো যে অনেক এ এর ছাত্র ছাত্রী ঝরে পরে গেছে আর হচ্ছে তাদের কি বলবো অনেক সমস্যা হচ্ছে মানে সেশন হয়ে বিষয়ে যে গুলু নিয়ম অনেক সমস্যা হয়েছে আমার কাছে মনে হয়েছে সুজন আপনার কাছে কি যেই বিষয় আহ সমস্যা মনে হয়েছে যে করোনা দুই বছর হ্যাঁ মোবাইদুল আমার যেই বিষয় সুফির করতে হয়েছে যেমন হচ্ছে করোনা কালে কিন্তু আমরা প্রস্তনিক ভাবে উপস্হিত হয়ে যে ক্লাস গুলু অত্যন্ত করবো সেই তা কিন্তু করতে পারি সামনে সামনি বসে

আমার মনে হয়ে প্রাথমিক পদে যেসব শিশু রয়েছে যারা বিদ্যালয় ভাবে হচ্ছে আহ শিশু তাদের তাদের যেই বিষয় তা তাদের সমস্যা তৌরি করেছে হ্যাঁ আসলে আহ সেটাই হয়েছে সমস্যাতা এর মধ্যে অনেক ছাত্র ছাত্রী জোরে পরে গেছে মানে সমস্যা হয়েছে তাদের আহ সব কিছু নিয়াই বিষয় থাকে কেউ হচ্ছে

কিন্তু যে অনলাইন যে গুলু কিন্তু আসলে যে গুলু কেউ বোঝে কেউ বোঝে না যেটা আসলে অন্যরকম বিষয় ছিল যেটা আসলে দরকার ছিল করোনা মধ্যে তো আর সবাই ওই ভাবে আসা সুযোগ ছিল না অনেক প্রাণহানি হয়েছে করোনা মধ্যে আপনি অবসয়ে অবগত আচেন তো আমি অআপনা কে বল ছিলাম যে আপনি যখন প্রাথিমকে ছিলেন কর যাই সেই সেই সময়ে শিক্ষা বেবস্তাটা কেমন ছিল আপনার কাছে কেমন মনে লেগেছিলো আমার কাছে তো খুবই চমৎকার মনে হতো কারন আমার এই জিনিস গুলু ফেস করতে হয়ে নি আল্লার রহমতে হচ্ছে আমার সময়ে কোনো মহামারী বা প্রাঙ্গণটিকে কোনো অসুখ না অসুখ অসুখ ছোয়া নি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেই জিনিস গুলু ফেস করতে হয়ে নি আমি প্রায় হলে আমি প্রত্যেক দিন স্কুলে যেতাম স্কুলে আমার স্কুলে জীবনের একদম প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী প্রজন্ত হচ্ছে

তো মনিবুল আপনি বুঝতে পারছেন যে আমি কত তা মজা করতাম কত তা মজা পেতাম যে বলে হচ্ছে আমি প্রত্যেক দিন স্কুলে ঊপোসিট হতাম

ও আমার কাছে আসলো বর্তমান শিক্ষা বেবস্তার একটা আহ দিক আরও সব থেকে ভালো লাগতেসে সেটা হচ্ছে আপনার প্রত্যেক উপর যাই তে কি আর মনে হয়ে সরকার আহ drop test আরকি আহ আহ হয়ত test করার জন্য আহ শুরু করবে আহ আপনি কি যে বিষয়ে অবগত আছেন drop test সম্পর্কে হ্যাঁ না না মমিদুল আমার যে বিষয় টা একদম হি অপরিষ্কার লাগছে আপনি কি একটু খুলাসা করে জিগেস করলে ভালো হয়ে মানে যেমন কোনো সরকারি চাকরি পেলে ডোব টেস্ট দিয়া যায় মানে কোনো মাদক গ্রহন করছেন কি না শিক্ষা বেবস্তা মদদে এটা একটা বোরো পরাজয় হয়ে তো আপনি আহ অবগত মানতে তবে যেই বেপারে তা সরকারের ভাবতেছে যে শিক্ষা বেবস্তা মধ্যে যদি ডোব টেস্ট আনা যায় মানে কোনো শিক্ষার্তী মাদক গ্রহণ করে কি না ঠিক আচ্ছে তাদের সরিলে মাদক আছে কি না যেটা আগে থেকে তাকে স্টিফায়েড হোক তা হলে প্রত্যেক তা জাতি উন্নিতি হবে কারণ মাদক তো আখন প্রত্যেক সমাজে এসে গেছে মাদক সেই ক্ষেত্রে সরকারে উদোগ্যিটা শিক্ষা বেবস্তা মধ্যে যেটা একটা বোরো উদ্বেগ আর কি আমি মনে করি তো আপনি এই বিষয় মূল আপনা কাছ থেকে যে বিষয় তা জানতে পেরে খুব ভালো লাগলো লাগছে কারণ দেখা যায় আমাদের যে সস স্বস্ব থেকে কসব বা একটি আহ হচ্ছে ছেলে মে রা মাদক দিকে চুকে যাচ্ছে আমার মনে হয়ে যে সরকারে যে পদক মাধ্যমে তা দের কিন্তু নিরন্তর করা সম্ভব হচ্ছে

তো ববর্তমানে বাংলাদেশের সরকার অনেক ধারণে কাজ কর্ম already চালিয়ে আছে অনেক নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে হচ্ছে বিভিন্ন আহ স্কুলে অমি দেখেছি বা শুনেছি আহ প্রতিদিনবেদনে বিদ্যালয় computer দিয়ে দেব হয়েছে computer এ মাধমিয়ে ব্যাচারা শিখচে বিশেষ করে গ্রাম অঞ্চলের ব্যাচারা যারা কে হচ্ছে computer েকে কোনো ধারণা রাখে না তারা কিন্তু হাতের কাছে computer পেয়ে সেই সম্পর্কে জান্তে পাড়ছি সে থেকে কিন্তু computer প্রতি knowledge ব্রিধি হচ্ছে সুজন আপনি আসলে অনেক আহ গুরুত্বপূর্ণ কথা বলছেন বেসিস করে যেটা আহ শিক্ষা বেবস্তা করে বর্তমান সরকারে কারিগরি শিক্ষা বেবস্তা যেটা আসলে দেশে জন্যে এবং আহ অনেক কি বলে সেটাকে আহ অর্থনৈতিক একটা আয়ের একটা উৎস আরকি আহ যদি আহ বাংলাদেশ থেকে কারিগরি শিক্ষা নিয়ে বৈদেশিক দেশে আমাদের যে প্রবাসী ভাই রা আচেন তাদের রেমিস্টের্স যে বাংলাদেশ অনেক অগ্রগতি দিখে আর কি আছে এবং আপনি অবগত আচেন মনে হয়ে সুজানা

সেই ক্ষেত্রে আপনি কি ধারণা গ্রহণ করবে মনে করে হ্যাঁ আসলে আমাদের প্রদপি মনে গ্রহণ মধ্যে অৱশ্যে একতা সংঘ বা হেল্পিং সমস্যা টা তৈরি উচিত একটা বিতমান নিয়ে এবং সরকারি পৰ্যায়ত আছে আর আপনি অভিগওতো আছে জিলা প্রশাসন অনেক কাজ করতেছে যেগুলো আর কি মানুষের আহ মানে মধুমিতা যারা আছে মথমিতা যাদের সমর্থ নেই শিক্ষা বেবস্ট্যা সেই ক্ষেত্রে সরকার অনেক আবদা রাখছে যেমন ফ্রি বই বিতরণ করছে আপনি হয়তো অবগত আচেন যেই ওঠবোঝড়ে অনেক free বই বিতরণ করেছে সরকার সেই ক্ষেত্রে আরও ভালো হয়ে যারা বিদ্যবান আছে এ আপনার আমাদের মতুন তারা জাতি সহজিতা হাত বের করে তা হলে অবসয়ে যারা দুঃখী আছে তাদের প্রাথিমিক পরাজয় অনন্ত তারা শিক্ষা গ্রহণ করতে পারবো আমি মনে করি মমিদুল আমি আপনার সাথে যে বিষয় একদম সহমত প্রশ্ন করছি আমি নিজে থেকে যে জায়গা তা আমি ভেবে চি যারা সুবিধা বঞ্চিত রাহয়ে তাদের দইটা সত্তা হাত বাধিয়ে দিবো অথবা তাদের অনায়াসে থাকবো নিজে অর্জিত শিখতে শিক্ষা তাদের সাথে শেয়ার করবো যে ভাবে পরিকল্পনা আমরা ছিল

আপনি যে বিষয় তা বললেন হয়েছে বিষয় তা এটা মূল্যটা বাংলাদেশ সরকার প্রতিবচয়ে প্রথম থেকে দশম শ্রেণী প্রত্যেকটা শ্রেণী প্রজন্ত বিনা মূল্যের আহ আপনার পাঠ বই গুলু বিতরণ করে আসছে যেটা সমপ্রতি হচ্য়ে january প্রথম জানে নতুন বছেরের প্রথম দিন হচ্ছে যে কাজ কর্ম তা করে থাকে তারা বই সব ওই নামে প্রচিলত হেঁ আসলে সরকারের কে অনেক পদকে শিক্ষা বেবস্তায় শিক্ষা বেবস্তায় যে পরিবর্তন তা আসছে সে সেইটা আমি মনে করি অনেক আহ ভালো পরিবর্তন এ হয়ে তো বা যে আগামী ইয়াতে হয়ত আরও কোনো পরিবর্তন আসবে যেটা আমাদের শিখাটি জন্য ব্যাপক একটি সুবিধা নিয়ে আসবে আমি মনে করি আর সেই সাথে দেশের উগ্যোগপরিজটা ভালো পরিচয়ে যাক যেই শিক্ষা বেবস্তা মাধ্যমে আমি যেটাই সাদবা জানাই সকল শিখ্যার্থী দের

জি মনিদুল আহ আসলে আমাদের বাংলাদেশ সরকার এদিক সে দিকে থেকে আহ শিক্ষা ব্যবস্থা দিক থেকে যেটা বিশ্বাসী আজকের আজকে প্রজন্ম কিন্তু আগামী ভবিষ্যৎ সো সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ সরকার এই বিষয় তে খুবই সুপ্পৰতিভা এবং আহ ডাক্তার দীপুমনি জিঙ্কিরা আহ যিনি কিনা আমাদের শিক্ষা মন্ত্রী তিনি কিন্তু এই বিষয় তা খুব আহ গুরুত্ব সহকারে আহ গুরুত্ব সহকারে আরোপন করেছে হেঁ সুজন আপনি আহ যেটা truly সত্যি বলেছেন সব কিছু আমার কাছে মনে হয়ে যেই শিক্ষা ব্যবস্থা আগামী তে অনেক ভালো পড়ছে যাবে আমি মনে করি আর সরকারে অনেক এর মধ্যে আর আমার মনে হয়ে মমিদুল কি শিক্ষা বেবস্তা অভ্যতা থাকলে হয়ে তো বা আমাদের দেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নায়ন আসলে হতে পারবে হেঁ হেঁ সেটাই আমিও আহ যে আসা ব্যক্ত করে রাখি আসলে আমি বর্তমানে যে অবস্থা মানে শিখাটির দের তাদের কে সঠিক ভাবে সঠিক ভাবে পরিচালনা জন্য অবশ্যই এই শিক্ষা ব্যবস্থাটা আরও একটু কঠিন বা এই করলে আমা কাছে ভালো মনে হয়ে তার পরে হবে আগামী তে হবে যে আসা আমি ব্যক্ত করছি এবং সুজন আপনা কে অসংখ ধন্যবাদ আহ আমার সাথে থাকা জন্য টিভি মোবাইলের আপনা কাছে অনেক বিষয় জানতে